উম এটা সাধারণত বাহিরকে আপন বাহিরকে আপন অন্তরে বন্দি করে করা এবং এর অন্তরকে বহির করা তা আর সাথে মনের সংযোগ এটি শিল্পের অন্যতম বৈশিষ্ট যা আদর্শ ও অন্য যা শিল্প থেকে শিল্প টাকে বিশেষ ভাগ করে এছাড়াও শিল্প ক্ষনস্তাই জীবনের শিল্প ক্ষনস্তাই জীবনের উম উম শিল্প ক্ষনস্তাই জীবনে চঞ্চল জীবনে খিন শূন্য তার মাঝে বন্দি করে স্থিতি শীলতা দান করে কারণ জীবনের ফাঁকে চঞ্চলতা শিল্পের স্থিতি শেষ হয়ে যায় কিন্তু শিল্প জীবনের খান সৌন্দর্য টিকে শান্ত স্ত্রীর মান করে চির দিনের কাজ চির দিনের করে রাখে সুতরাং শিল্প চলমান জীবনের আহ স্থিতিমান আহ স্থিতিমান মুহূর্তের চিরন্তন প্রকাশ প্রমনিওতো একটি পদ পদ্যাংশ কিভাবে লাভ করা যায় তা এখানে দেখা যেতে পারে হে মা সুন্দর শেষ হে বিদায় উন্মেষ হে শুন্য বিদায় ফলের দ্বারা কোদা শিল্পের শিল্পের রচনা কর লেগেছে অর্থাৎ আয় বা শিল্পের বিশেষ আহ নির আহ নির্বিশেষে দৃষ্টান যখন কোনো সুযোগ সুবিধা অন্তরে উম করে তাকে লিপিবদ্ধ একে quality বলা হয় মানব শিল্পের একটি সুযোগের কারণে ধরণের গুণগত মানের সৃষ্টি হয় এই গুঁটি হলো শিল্পীর মনে বিসশক্ত তুলে আহ নির্বিশেষে মনোভুতি শিল্পী চায় বৈশ্য হিসাবে আদল স্তরে একান্ত তবে অন্তরের বাইরে স্তিতি বা সত্তা এবং করতো কারণ এই অনুভূতি গুলো একেবারে ভিন্ন ভাবে এটি হলো তৈরি ভিন্ন ধরণে উম আর ব্যাক্তিগত নয় বরং আর একটি সার্বজনীনতা আবাসিক এখানে ব্যাক্তিগত আবেগ অনুভূতি সঞ্চারী হলো বিশেষ তার আর তাকে ছড়িয়ে দাওয়া হলো শিল্প আহ নির্বিশেষ পরিচয় একে অন্য ভাবে বিচলিত করা যায় শিল্পের সৃষ্টি তখন হয় যখনি বাস্তব জীবনে কোনো একটি উপকরণে অসংখ্য নির্বিশেষ রূপায়নের আহ কেবল একটি বিশেষ বিশিষ্ট আলোচনা সমক এবং এই বিশেষ এর মধ্যে এই বিশেষ এর মধ্যে নির্বিশেষে মার্জনা প্রভাবিত হয় অর্থাৎ শিল্প নির্বিশেষ বলতে উপকরণ গত সাধারণত সেই আহ সেই দিক এদের একটি সাধারণ মার্জনা বসায় বলতে বোঝায় শিল্প হলো visual art কারণ শিল্প visual art সম্পর্কে যদি বলা হয় ষাটের সম্পর্কে আলোচনা করলে বোঝা যাবে

সাহিত্য ও স্থাপত্য শিল্প কলার অনেক শাখা বিশ্ব কলা পাসপাশি অন্যান্য শিল্প মাধ্যম ব্যাবহার করা দৃশ কলার পারদ অন্তর্ভুক্ত করা হয় বিভিন্ন রকম ব্যাবহারিক শিল্প যেমন পণ্য নকশা graphikdesignfashinedesignintiriardegine এবং কারুকার্য বর্তমান চারু শিল্পের পাসপাশি অহংকার আগে তেমন ছিল না আগে তেমন ছিল না বিকেলের

হস্ত শিল্প চারু শিল্প ব্যাবহারিক শিল্প মাধ্যমে দুর্বত্ত করা হতো না আজ শিল্পীরা বিভাজনের দিক বিভাজনের দিকে মনোযোগ দেন করণ তখন তারা ভেষজ শিল্পকে উচ্চারণ বর্গের ইচ্ছা বর্গের ইচ্ছা বর্গের হিসাবে দেখানো হয় উম কিছু আহ জন্য এছাড়াও স্কুল গুলিতে চালু ও গবেষণ গুলির মধ্যে উম কাজু শিল্পকে মানুষের বুকে মাধ্যমে উন্মোচন বিভাজন তার এবং এবং আহ বিভাজন টা রাখা হতো এবং কাজু শিল্পকে উম কাজু শিল্পকে শিল্পের সাধক বলে মনে করা হতো করা হয় এবং চিত্র কর্ম এবং আহ তার পর ভাস্কর্য কে অন্য সব শিল্পের ওপর সমান্তরাল অন্য সব শিল্পের ওপর সমান্তরাল প্রবণতা টা পূর্ব এশিয়ার শিল্প কলার বৈশিষ্ট হয় দাঁড়িয়েছে উভয়েই অঞ্চলের শিল্প কলাকে ধরা হয় শিল্পের সব চেয়ে আহ নিচু শিল্প এবং তার দৈহিক মন থাকে স্বচ্ছ চীনা চিত্রকলা সর্বোচ্চ ও সর্বোচ্চ

আহ পশ্চিম ও পূর্ব এশিয়ার শিল্প কলার বৈশিষ্ট হয়ে দাঁড়িয়েছে কিন্তু উভয় অঞ্চলের চিত্র কলাকে বলা হয় শিল্পের সবচেয়ে উঁচু মর্গের অন্তরাল শিল্প এবং তা দৈহিক শ্রম থেকে সবচেয়ে দূরে চীনা

এছাড়া চিত্রকর্ম এবং তারপর ভাস্কর্যকে অন্য সব শিল্পের ওপর পশ্চিম ও পূর্ব এশিয়ার এছাড়া যোগাযোগের শিল্প কর্ম আহ তা ভাস্কর্যকে অন্য সব শিল্পের ওপর স্থান দেওয়ার প্রবণতা পশ্চিম ও পূর্ব এশিয়ার শিল্প কলার বৈশিষ্ট কে বাড়িয়াছে উভয় অঞ্চলের চিত্র কলাকে ভাবা হয় শিল্পের সবচেয়ে উচ্চ বর্গের আহ উচ্চ বর্গের শিল্প কলাকে এবং তা দৈহিক গ্রাম থেকে সবচেয়ে এছাড়া দেখা যায় যে উম উভয় অঞ্চলের শিল্প কলাকে ভাবা হয় শিল্পের সবচেয়ে উচ্চ মর্গের কল্পনা শিল্প এবং তার দৈহিক সব চেয়ে আহ সবচেয়ে বৃহৎ আহ বলতে গেলে চিত্র কলা সর্বোচ্চ মূল্যায়িত শুন্য হলো উম দিগন্ত মিলিত কলা হস্ত শৌখিন শিল্প কলা তাকে ছাড়া দেখা যাচ্ছে চিত্র কলা সর্বোচ্চ মূল্যায়িত শৈলী হলো আহ যুগান্তর চিত্র কলা

মনোভাব প্রকাশিত প্রতিফলিত হয়েছে

চারু কলা হলো ইউরোপেও academic ঐতিজ্য চারু কলা সৌন্দর্যের জন্য বিকশিত হয় আর এছাড়া উহ

শিল্প বা এল করে শিল্প বা উম শিল্প থেকে উম ফরিদ শিল্প থাকে আলাদা কিছু যার মধ্যে কাজ যেমন নৃত শিল্প কাজে অন্তর্ভুক্ত অনুসারে সর্বোচ্চ যা শিল্প মাত্র এবং গবেষণার সেটি যা কোনো ব্যাবহারিক বিবেচনা যেমন এবং অন্যান্য আই করে যা সীমাবদ্ধ আবার একটি গুরুত্বপূর্ণ

কোনো ব্যাক্তির মধ্যে ব্যাক্তির মধ্যে সুস্থ দেখা যায়

যার মধ্যে অঙ্কন ভাস্কর্য স্থাপত্যও সংগীত কাব্য বতমানে ললিতকলা সাধারণ ভাবে চলচিত্র photography সাধারণত শিল্প চারুকলা ভিত্তি সঙ্গত হলে একটি বুদ্ধিবৃত্তি উদ্দশ্যে তৈরী করা আহ উদ্দশ্যে তৈরী করা হয় এবং সৌন্দর্য এবং ভিত্তিকে বিচার করা হয় বিশেষ করে চিত্রকলা ভাস্কর্য অঙ্কন এবং স্থাপত্য এগুলো এ দিক থাকে চিন্তা করলে চারু শিল্প এবং অলংকারিক বা সাবিত বিশ্ব কলা মধ্যে কিছু অলীক পার্থক্য রয়েছে যাতে কথা ভাবা হয় আহ ভাবা হয় মাধ্যমিক গুণাবলীর উপলব্ধির গুণাবলীর জন্য পরিবার জনিত বিচার যা সাধারণ ভাবে রুচি পথ হিসাবে উল্লিখ যোগ্য তা জনপ্রিয়তা জনপ্রিয় শিল্পী শিল্পকে আলাদা করে শিল্পকে আলাদা করে, চারু শব্দটির দ্বারা শিল্প কর্মের গুণগত মানকে বোঝায় না আহ

এই শুন্য উপযোগিতা বা অলংকারিক শিল্প গুলি ব্যাড দাওয়া হয়েছে তাদের শিল্প হিসাবে বিবেচিত পণ্য গুলিকে ব্যাড দেওয়া হয় অনুশীলনে এই পার্থক্য এবং সে আবদ্ধকতা কার্যকর ভাবে অর্থহীন কারণ কারণ শিল্পীরা ধারণা করে ধারণা দাওয়া খুবই এই কারণে দাওয়া হয় দ্বারা যে মাদ্ধমে প্রকাশ করা হতো না কেন প্রকাশ করা হতো না কেন পর থাকে চারু শিল্প ও কৃষকদের শিল্প পশ্চিমা শিল্পের ক্ষেত্রে ব্যাবহৃত হয় যদিও অনুভূত থাকা সংস্কৃতি শিল্প বিশেষ করে ও পূর্ব এশিয়ার আহ শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে চারু শিল্প ক কখনো কখনো প্রধান শিল্প বলা হয় যেখানে অপ্রধান শিল্পী শিল্প দ্বারা শিল্প দ্বারা শিল্পীকে বোঝানো চেষ্টা করা হয় করা হয় সেই ক্ষেত্রে বলা যেতে পারে চারু শিল্প যে কখনো কখনো প্রধান শিল্প বলা হয় সেখানে অপ্রধান শিল্প দ্বারা আলংকারিক শিল্পকে বোঝানো হয় থাকে তবে এই ধারণা মূলত মদ্ধ যুগীও এবং প্রাচীন শিল্পের জন্য প্রযোজ্য উৎপত্তি এবং বিকাশ হিসাবে দেখা যায় কিছু লেখককের মুখে চারু শিল্প পশ্চিমে একটি উদ্ভব এছাড়াও দেখা যায় যে আহ এই শিল্প ব্যাবস্থা একজন শিল্পী বা কারিগর হলো একজন ও হলো সিলংকারি সিলংকারি শিল্প কর্ণ ছিল তার দক্ষ শিল্পের ওপর তার জীবনের বাকি অংশ জুড়ে বাকি অংশ এভাবেই গুপ্ত ছিল শিল্পী ছাড়া গ্রিক শব্দ দক্ষতা ও মতো প্রায় একই জিনিসকে বোঝায় যা মদ্ধ শিল্প চারু শিল্প ও শিল্প সুতরাং আমরা আজ মদ্ধ ও বিভিন্ন ভাগ গুলি সম্পর্কে তাওবা চারু শিল্প এবং নিজে নিজে ভাবে আলোচনা করা হয়েছে সেক্ষেত্রে আমরা ওখানে আটশো করে থাকি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

কীরে কেমন আছিস

অনেক দিন হোল তোর সাথে কথা হয় না রে হ্যাঁ খুব সময়ের অভাব

হ্যাঁ ভালো আছে তোর বাড়ির সবাই ভালো

এই তো তোর সাথে phone করলাম তোকে অনেক দিন ধরে তোর সাথে কথা হয় না তাই আজ অনেকদিন পরে তোর সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করলাম না আমি তোর কাজের বিষয়ে জিজ্ঞাসা করছিলাম আচ্ছা আচ্ছা আমি এখন তোর হম উহ কিছু টুকটাক উহ কাজ করছি যেমন ধর পড়াচ্ছি আর একটা ছোটো আমি ব্যবসা শুরু করেছি এই ধর এক মাস মতো সময় হলো যে আমি নতুন ব্যবসা শুরু করেছি কিসের ব্যবসা এই তো সারি আর জামা কাপড়ের

আর তুই বল তুই এখন কি করছিস

তোর এখনো শেষ হয়নি পড়াশোনা না এখনো তো শেষ হয়নি আচ্ছা তুই এবারে কোন year এ উঠলি?

আচ্ছা তা এখন বাইরে কোথাও পড়ছিস? না না নিজের পড়া নিজের পড়ছি আপাতত আচ্ছা আচ্ছা খুব ভালো ভালো আহ দেখলাম তুই নাকি একটা হাতে আহ tattoo করিয়েছিস হ্যাঁ একটা না দুটো করিয়েছি

ওই তো এক সপ্তাহ মতন